এ কয়েকটি ই বডি লোশনের প্যাকেট দেখতে পাচ্ছি।

এখানে একটি ক্লাসরুম দেখতে পেয়েসি সেখানে অনেক সাত্র সাত্রী রয়েসে।

কয়েকটি সবুজ সবুজ গাসও দেখা যাচ্ছে।

সামোনে একটি রৌড দেখা যাচ্ছে।

একটি মেয়ে বসে রয়েসে একটি সিটের জায়গাটাও দেখতে পাচ্ছি একটি বালটিও দেখতে পাচ্ছি।

ইস্কুটিও দেখতে পাচ্ছি একটি বাইক দেখতে পাচ্ছি।

এবং বড় বড় পাথর রয়েসে।

একটি টিফিন দেখতে পাচ্ছি কয়েকটি ওপরে ঢাকনি লাগাইল বাটি দেখতে পাচ্ছি।

কয়েকটি হলুদ রঙ্গের চেয়ার দেখতে পাচ্ছি কয়েকটি কালো রঙ্গের টেবিল দেখতে পাচ্ছি।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি সেখানে পন্ডস আন প্যাকেট রয়েসে বিসলারির জলের বোতলরও প্যাকেট রয়েসে কার্টন হ--

উপরে কয়েকটি বাতি জ্বলসে কয়েকটি ফ্যান চলসে।

এখানে একটি গর দেখতে পাচ্ছি সেহানে ভিতরে অনেক রকমের মেশিন রয়েসে গরটি সাদা রঙ্গের অনেক বৈদ্যুতিক তারও দেখা যাচ্ছে।